মুরগি মুরগি হলো একটি গৃহপালিত জঙ্গল পাখি। যেখানে দুষর এবং শিলং জঙ্গল-ফহলের মতো বন্য প্রজাতির বৈশিষ্ট্য রয়েছে। যা মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার মোরগ বা মোরগ একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ পাখির জন্য একটি শব্দ।

নাপিতরা যেখানে চুল ছাঁটেন তাকে সাধারণ ত বারবার শপ বা হেয়ার সেলুন অথবা শুধু সেলুন -ও বলা হয়ে থাকে।

ত্রিপুরার রাজ পরিবারের কিছু আর্থিক সহায়তা দিয়ে প্রধান মন্দিরটি নির্মাণ করা হয়েছিল।

হয়েছে। এগুলি সাধারণত অ্যাথলেটিক এবং ফিটনেস সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ এবং শেখার স্থান হিসেবে পাওয়া যায়।

পাহাড় পাহাড় পৃথিবীর সব সর্বোচ্চ পর্বত।

পর্বতগুলি টেকটোনিক শক্তি ক্ষয় বা আগ্নেয়গিরির মাধ্যমে গঠিত হয়।

ম্যাঙ্গালোর -এ কস্তুরবা মেডিকেল কলেজ -এর হাপাতালগুলিকে শিক্ষা দিচ্ছে।

আম্বেদকার সরকার সার্কেল -এর হাসপাতালটি মণিপাল হাসপাতালের একটি অংশ।